এতো খ্রিষ্ট ধর্মীয়রা মনে করে যে বাবা ছাড়াত সন্তানের জন্ম হতে পারে নাহ বাবা ছাড়া কখনই কোন সন্তানের জন্ম হতে পারে নাহ সে ক্ষেত্রে তারা মনে করে যে ঈসা আলাহিসাল্লাম আল্লাহর পুত্র